এটি একটি গির্জার ছবি। একটি বৃহৎ আকারের গির্জা। এই গির্জাটি এখন ফাঁকাই দেখা যাচ্ছে এখান থেকে দুটি ঝাড়বাতি ঝুলছে এবং অনেকগুলো পাখা এখান থেকে ঝুল--

এটি একটি সন্ধ্যের দৃশ্য সূর্য অস্ত যেতে দেখা যাচ্ছে দূরে অনেক গাছপালা আছে। এটি একটি বড় মাঠের মধ্যে অনেক মানুষ হাঁটাচলা করছে কিছু মানুষ খেলছে সামনে দেখা যাচ্ছে একটি মানুষ হেঁটে এপার থেকে ওপারে যাচ --

একটি কনফারেন্স রুম - এর চিত্র | এখানে বড়ো একটি টেবিল রয়েছে এবং দশটা চেয়ার - ও রয়েছে | একটি আলমারি রয়েছে এবং একটি স্ক্রিন -এর উপরে প্রজেক্টের এর থেকে লাইট পড়ছে | একটি এ.সি. দেখতে পাওয়া যাচ্ছে এখানে এবং একটি সুইচ বোর্ড রয়েছে।

এটি একটি বড় ক্লাস রুম -এর ছবি সামনের একটি সাদা রংয়ের বড় বোর্ড রয়েছে অনেকগুলো আপার বেঞ্চ এবং লোয়ার বেঞ্চ রয়েছে ঘরের মধ্যে একটি এ.সি. ।

এটি একটি শপিং মলের চিত্র এখানে বিভিন্ন মানুষকে জিনিসপত্র কিনতে দেখা যাচ্ছে অনেক ধরনের শীতের পোষাক এখানে রাখা রয়েছে প্রচুর আলো রয়েছে এখানে এবং এখানে বিভিন্ন ধরনের জিনিসের দামের মূল্যের ছবি লাগানো রয়েছে ।

এটি একটি শপিং মল -এর করিডোর -এর চিত্র। এখানে দূরে একজকনকে বসে থাকতে দেখা যাচ্ছে অনেকগুলি দোকান রয়েছে ।

এর মধ্যে একটি জুতোর দোকান দেখতে পাওয়া যাচ্ছে এবং আর একটি ড্রাই ক্লীনার্স এর দোকান ও এখানে দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক কিছু রয়েছে। এখানে একজন মানুষ বসে আছে এবং একজন দোকানদারকে দেখতে পাওয়া যাচ্ছে।

এটি একটি খেলার জায়গা। এখানে চারজন ব্যক্তিকে খেলতে দেখা যাচ্ছে এবং দেখে মনে হচ্ছে এরা এখানে টেনিস খেলছে চারজনে মিলে। একপাশে দুজন আছে এবং অপর পক্ষে দুজন আছে।

এটি একটি বাসস্ট্যান্ড -এর চিত্র এখানে অনেকগুলি বাস কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে একটি রিক্সা একজন টেনে নিয়ে যাচ্ছে। অনেক মানুষ এখানে বাস এর জন্য অপেক্ষা করছে । এবং কিছু মানুষ এখান দিয়ে হেঁটে এদিক থেকে ওদিক যাচ্ছে।

অনেক চিপস এর প্যাকেট রয়েছে কিছু চাল আর চিনির উম ক বস্তা দেখা যাচ্ছে অনেক জামা কাপড় দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে একটি বড়ো আয়না রয়েছে।

আনন্দপুর নাগের বাজারের বাস এবং তার পিছনে আরো একটি বাস দাঁড়িয়ে আছে বাস গুলি ফাঁকা।